এখানে একটি আমরা বাড়ি দেখতে পাচ্ছি এবং অসংখ্য গাড়ি এবং এখানে বুলেট গাড়ি রাখা আ --

এটা একটি রাস্তা এবং বায়োটির ভিতরে খুবই অন্ধকার। ওই-ই--

যেখানে অনেকগুলি গাছ এবং একটি তাল গাছকে দেখতে পাচ্ছি এবং অনেকগুলি পাঁচিল দেখতে পাচ্ছি এবং খুবই সুন্দর একটি দৃশ্য।